রোকের উপর দিয়ে গাড়িঘুরা মানুষ চলাচল করসে।

এখানে একটি পাহাড় দেখা যাচ্ছে।

বিল্ডিংটির সামনে একটি লোহার গেইট আছে।

ওয়ার্কশপে একটি অটো রাকা আছে।

রাস্তার পাশে চারাগাছ লাগানো আছে।

দোকানটির সামনে দুটি চেয়ার রাখা আচে।

মাঠ থেকে একটু দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

বিল্ডিংটার পাশে ফুলের টব রাখা আছে।

নদীর পাশে একটি গ্রাম আছে।

দোকানটির ভিতরে দুইজন লোক আছে।

দোকানটির পিসনে সুপারি গাস দেখা যাচ্ছে।

নদীতে একটি নৌকা আছে।